ওয়ালাইকুম আসসালাম। হম আনন্দ হ্যাঁ বলো কি করছো এইতো খাওয়া দাওয়া করে উঠলাম তুমি কি করছো এই আমি খাওয়া দাওয়াকরে বসে আছি নিয়ে ভালো আছো হম আছিতো মোটামুটি তুমি ভালো হ্যাঁ বেশ ভালো আছি কাকু ভালোআছে এখন শরীর আগের থেকে হম হম হম এখন ঠিকঠাক আছে আগের থেকে

তো ব্লকে গেলাম তো ওখান থেকে বললো যে ওই দুয়ারের সরকার এর যে Camp বসছে সেই Camp এ নাকি হবে মানে দুবারের সরকার যেখানে বসবে তাহলে সেখান টাই হয়ে যায় তাহলে তো টাকা পয়সা লাগবেনা নাকি হম টাকা পয়সা লাগবে কিনা সেটা Confirm নয় বা সেটা বলতে পারলোনা এর আর আমিও সেই ব্যাপারটা আর কি জিজ্ঞাসা করলাম না যে টাকা লাগবে কিনা তবে সরকারি ভাবে করলে তো অনেকটাই হয়তো টাকা পয়সা লাগেনা অনেক ক্ষেত্রে তো আধারের ক্ষেত্রে কি লাগবে কি লাগবে না সেটা তো আর Confirm নয় আরকি নিয়ে তোমার আধার কার্ড টা কি একারই ভুল আছে না Family আরো কারো ভুল আছে হম Family ওই উম ঠাকুমার আরকি বড়ো সমস্যা আছে আঁধারকার্ড টা নিয়ে তো দুজনেরই ভাবছি ঠিক করিয়ে নেবো আরকি ও দিদার তাহলে সমস্যা কি ওই সমস্যা হচ্ছে ওর উম Address টা নিয়ে একটু সমস্যা আছে Address টা ভুল আছে তো ঐটাই আরকি ঠিক করতে হবে কারণ এখনতো আধার কার্ড সব জায়গায় লাগছে আর আধার কার্ড ছাড়া কোনো কিছুই হচ্ছেনা মানে এখন ওকে KYC করতে বলছে যে ওই যে আহ বেকার ভাতা বৃদ্ধ ভাতা এই সমস্ত সরকারি scheme গুলো পাচ্ছেনা তো সেখানে এর দিদাও পায় আরকি তো সেই জায়গায় আরকি KYC না করলে এইটা মানে টাকা ঢুকবেনা তো আধার কার্ড টা আগে ঠিক করা খুব দরকার উম সেটাই সেটাই আর এখন আধার কার্ড টা এমন হয়ে গেছে বলো মানে প্রত্যেকটা কাজে লাগছে গো আধার কার্ড টা তাইনা হম হম হম প্রত্যেকটা কাজেই লাগছে আধার কার্ড ছাড়া তো কোনো কাজেই হচ্ছেনা এখন কারণ

আস্থে আস্থে ভোটার কার্ডের Value কমে যাচ্ছে সেটাই সেটাই আর আধার কার্ডে কি তোমার শুধু আহ ওই ই টাই ভুল আছে না তোমার আরো কিছু মানে ইয়ে আছে যাতে বলে fingerprint বা চোখের রেটিনা এইসব গুলো ঠিক আছে ওই সমস্ত গুলো তো এর দেখিনি ঠিক আছে কিনা তবে ওই গুলোও দেখে নিতে হবে fingerprint, fingerprint দিয়ে তো আমি কোন কিছু করিনা টাকা পয়সা তুমিনা তো উহ আপাতত কোন আরকি Update জানিনা যে ঐটা ঠিক আছেকিনা তো ঐটা ঠিক না থাকলে কি আবার ওই ওখানেই ঠিক করিয়ে দেবে ওরা না ওখানে যেখানে করতে যাবো ওখানে ঠিক করবেনা তোমার রেশন তো পাও নাকি উম হম হম রেশন তো পাই হ্যাঁ তো রেশনে তোমার ই হয়না তোমার আধার কার্ডের জন্য কিছু বলেন না আধার কার্ডের জন্য তো কিছু বলেনা উম তো আমাদের এইদিকে আধার কার্ডে এ মানে লাগেই রেশনে যদি যাও তো আধার কার্ডের লিঙ্ক টা লাগবেই হ্যাঁ মানে মাস্ট একদম নাহলে এখন তো হম রেশন ও দিচ্ছেনা সেইদিক থেকে আরেকটা জিনিস যদি তোমার fingerprint এর problem যদি মানে থাকে আধার কার্ডে হ্যাঁ তাহলে সেটাও করণীয় কারণ যেখানে তুমি ঠিক করবে সেখানে হয়তো fingerprint হবেনা কারণ উম আমিতো ধরো তোমার মোরগ্রামে ঠিক করেছিলাম তোমার নামগুলো হম তারপরে উম আমি fingerprint, match করছিলোনা আমার ছবি চেঞ্জ করার জন্য আমি গেছিলাম নলহাটি তো সেখানে তোমার আমি নলহাটিতে গিয়ে সেখানে করেছিলাম fingerprint টা Change করেছিলাম নতুন একটা আধার কার্ড বার হয়ে আসছিলো বুঝলে

আচ্ছা তো উম আমাদের এখানে এইযে রেশনে যেগুলো দেয় হ্যাঁ রেশন যে দেয় তো সেখানে তো আধার কার্ড নিয়েও দেয় মানে আধার কার্ড তো লাগবেই fingerprint তো সেখানে তো মানে আহ রেশন তো আর আমি তুলিনা রেশন বাড়ির একজন কেউ তোলে এর তার fingerprint দিলেই হয়ে যায়

হাঁ দেখে নেয়াটাই আমার মনেহয় Batter কারণ কি বলতো তুমি যখন ওই আহ SIM বা কিছু তুলবে হ্যাঁ তোমার Parsonal তখন তো fingerprint টা লাগবে না তো সেই দিক থেকেও তোমার ভালো হবে আরকি

হম হম হম হম এখন SIM তুলতে fingerprint লাগছে হ্যাঁ আধার দিয়েই তো সব SIM তোলা হচ্ছে এখন হ্যাঁ তাহলে আগে যেমন তোমাদের যে NormalSIM গুলো পেয়ে যেতাম সেরকম তো পাচ্ছিনা এখন নিজের Parsonal, document ছবি নিচ্ছে fingerprint নিচ্ছে তারপর সেই কি match করার ব্যাপার আছে চোখের retina নাকি অনেক কিছু দিয়ে তারপর একটা SIM পাচ্ছ কারণ আহ SIM থেকে তো ধরো পুরো Location তোমার সেই দিক থেকে পাবেই তো কোনো যদি খারাব কাজ কেউ করে থাকে তো সেদিকটা ধরো একটা ভালো উপায় তাইনা তো উম হম হম তো তোমার সেদিক থেকে ভালো করেছে সে দিকটাও

উম সে জিনিস গুলো ঠিক তো করতেই হবে কারণ আহ ও যে গুলো ভুল আছে fault আছে সেগুলো তো ঠিক না করলে পরবর্তীতে অনেক অসুবিধা হবে যেমন আহ আমার দিদার ক্ষেত্রেই হচ্ছে যে ওই যে সংশোধন করা নেই বা ঠিক করা নেই বলে ওই বেকার ভাতা বির্ধ ভাতা ওগুলো ঢুকছে না KYC করতে লাগবে তো এটা তো একটা বিশাল বোরো issue সেটাই সেটাই এবার কি বলতো